আশেপাশে অনেকগুলি বড় বড় গাছপালা আছে। এবং রাস্তার আরেক ধারে কিছুটা জল যাওয়ার সেখান থেকে জায়গা আছে। এবং পাশে একটি অনেক বড় পাঁচিল আছে।

এবং অনেক বড় বড় গাছপালা সেখানে দেখতে পাচ্ছি । অনেকগুলি শিরোনামা সেখানে লাগানো আছে। দুটি দু চাকার বাহন সেখানে রাখা আছে এবং অনেকগুলি মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন।

এবং দুটি দুই চাকার বাহন সেখানে রাখা আছে। একটি গরু সেখানে সামনে দাঁড়িয়ে আছে এবং গরুটির গলায় একটি দড়ি মোটা করে বাধা আছে।

এখানে আমি একটি নদী দেখতে পাচ্ছি নদীর জল টি দেখতে খুবই সুন্দর লাগছে এই ধরনের নদীতে নানা রকম রঙের ছোট বড় মাছ দেখতে পাওয়া যায় ।